এবং জায়গাটা আমার খুব বড় বলে মনে হচ্ছে | আশেপাশে অনেক সবুজ গাছ ও দেখতে পাওয়া যাচ্ছে |তার সাথে ফুল গাছ ও আমি দেখতে পাচ্ছি।

আপাতত আমি এখানে একটি জিম দেখতে পাচ্ছি-ই যে জিম -এ প্রচু-উ-র ধরনের এক্সারসাইজ মেশিন দেখা যাচ্ছে।

আমি এখানে একটি পার্ক দেখতে পাচ্ছি যেখানে একটি কালো কালার এর মূর্তি দাঁড়িয়ে আছে।

এরিয়া আছে সেটি হোয়াইট এবং ব্লু কালার এর।

আমার সামনে আমি একটি গ্যারেজ দেখতে পাচ্ছি বলে আমার মনে হচ্ছে গ্যারেজ টি খুবই বড়--

বলে আমার মনে হচ্ছে গ্যারেজ টি পুরাতনও উম মনে হচ্ছে গ্যারেজ টিতে পর্যাপ্ত পরিমানে জল আছে।

আমার সামনে আমি একটি জায়গা দেখতে পাচ্ছি জায়গাটি ঠিক কোথায় সেটা স্পষ্ট ভাবে বোঝা যাচ্ছে না।

ইত্যাদি লাইট দিয়ে সাজানো হয়েছে বিল্ডিং টির সামনে বিভিন্ন ধরনের গাছ ও আমি দেখতে পাচ্ছি।

রথটির রং হলো হলুদ নীল লাল। রথটি দেখতে খুব সুন্দর।

আমি এখানে একটি পাহাড়ি অঞ্চল দেখতে পাচ্ছি যে পাহাড়ি অঞ্চলে একটি শেয়াল দাঁড়িয়ে আছে বলে আমার মনে হচ্ছে।

আমি এখানে একটি দোকান দেখতে পাচ্ছি আসলে এটি দোকান নয় এটি একটি ছোট খাটো মল -এর মতনই ।

ভোর বেলার সময় বলেই মনে হচ্ছে।

এবং বিভিন্ন ধরনের টাওয়ার ও আমি দেখতে পাচ্ছি জায়গাটি খুব জমজমাট বলে আমার মনে হচ্ছে।

মূর্তি আমি দেখতে পাচ্ছি এবং আরো গেট -এর সামনে দুটি হাতি--

আমার সামনে আমি একটি রাস্তা দেখতে পাচ্ছি রাস্তাটি চওড়া এবং দীর্ঘ লম্বা বলে আমার মনে হচ্ছে।

বিভিন্ন ধরনের জিনিস পাওয়া যায় বলে আমরা মনে হচ্ছেযেকোনো জিনিস এখানে পাওয়া যায় দোকানটি খুবই বড় এবং সাজানো গোছানো বলে আমরা মনে হচ্ছে।